লিব্রিঅফিস Base এর উপর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালে শিখব লিব্রিঅফিস কি
বেস ব্যবহারের জন্যে অবশ্য পূরণীয় শর্ত
আপনি বাসে নিয়ে কি কি করতে পারেন
রিলেশনাল Database সংক্রান্ত প্রাথমিক ধারণা নতুন ডেটাবেস তৈরি করা টেবল তৈরি করা
লিব্রিঅফিস বাসে হল লিব্রিঅফিস সংকলন এর ফ্রন্ট এন্ড
বেস মাইক্রোসফট অ্যাকসেস এর সমতুল্য
বেস একটি বিনামূল্য এবং ওপেন সোর্স সফ্টওয়্যার তাই এটি বিনামূল্যে ব্যবহার এবং বিতরণ করা যায়
বেস ব্যবহারের জন্যে জরুরি জিনিস গুলো জেনে নেওয়া যাক
মাইক্রোসফ্ট উইন্ডোস সিস্টেমের ক্ষেত্রে আমাদের লাগবে মাইক্রোসফ্ট উইন্ডোস ২০০০ সার্ভিস প্যাক ৪ বা উচ্চতর XPএক্ষপী Vistaবিস্টা বা উইন্ডোস ৭ Pentium এর সাথে সামঞ্জস্যপূর্ণ পিসি হার্ড ডিস্কে 15 জিবি খালি জায়গা
উবুন্টু লিনাক্সের জন্য আমাদের লাগবে লিনাক্স কার্নেল সংস্করণ 2618 বা উচ্চতর পেন্টিয়াম এর সাথে সামঞ্জস্যপূর্ণ পিসি
উইন্ডোজ এবং লিনাক্স উভয়ের জন্যই আমাদের 256 এমবি রাম এর প্রয়োজন 512 এমবি রাম হলে ভালো হয়
সিস্টেমের সম্পূর্ণ আবশ্যক বৈশিষ্ট্যগুলি জানার জন্যে লিব্রিঅফিস ওয়েবসাইটে যান
আপনাকে জাভা রানটাইম এনভায়রনমেন্ট ইনস্টল করতে হবে যেটি আপনি নিম্নলিখিত লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন
কেন্দ্রতে ফ্রি জাভা ডাউনলোড নামক লাল বাটন এ ক্লিক করুন
একবার ফাইলটি ডাউনলোড হয়ে গেলে তার উপর ডবল ক্লিক করুন এবং ইনস্টলের জন্যে নির্দেশাবলী অনুসরণ করুন
আসুন এখন লিব্রিঅফিস বেস ইনস্টলেশন নিয়ে আলোচনা করা যাক
যদি আপনার আগে থেকেই লিব্রিঅফিস ইনস্টলেশন সম্পূর্ণ ইনস্টলেশন বিকল্পের সাথে করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি পর্দার বামে নীচের অংশে স্টার্ট মেনুতে ক্লিক করে লিব্রিঅফিস বেস এ যেতে পারেন
প্রথমে এএলএল প্রোগ্রামস এ ক্লিক করুন তারপর লিব্রিঅফিস সংকলন এর উপর ক্লিক করুন
যদি আপনি লিব্রিঅফিস সংকলন ইনস্টল না করে থাকেন তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট এ যান এবং ডাউনলোড লিব্রিঅফিস নামের সবুজ ক্ষেত্রে ক্লিক করে বেস ইনস্টল করুন
বিস্তারিত নির্দেশাবলী লিব্রিঅফিস সংকলন এর প্রথম টিউটোরিয়ালে পাওয়া যাবে
মনে রাখবেন বাসে ইনস্টল করার সময় কমপ্লিট বিকল্পটি নির্বাচন করবেন
ঠিক আছে এবার পরের বিষয়ে যাওয়া যাক
লিব্রিঅফিস বেস এ আপনি কি কি করতে পারেন160
বেস এ আপনি তথ্যকে সংগঠিত ভাবে সংরক্ষণ করতে পারেন
তথ্য ঢোকানো এবং ফর্ম ব্যবহার করে তথ্য দেখতে পারেন
প্রশ্নের মাধ্যমে তথ্য উদ্ধার এবং ভালো রিপোর্ট বানাতে পারেন যা ছাপার জন্যে প্রস্তুত থাকবে
বেস আপনাকে ডাটাবেস পরিচালনা করতে সাহায্য করবে
আপনারা হয়ত জানেন ডাটাবেস হল তথ্য ফর্ম প্রশ্ন এবং রিপোর্টের একটি দল
উদাহরণস্বরূপ বেস ব্যবহার করা যেতে পারে গ্রাহক তথ্য ডেটাবেস পরিচালনা করতে বিক্রয় আদেশ এবং চালান সংক্রান্ত তথ্য রাখতে ছাত্রদের নম্বরের ডেটাবেস বজায় রাখতে বা গ্রন্থাগারের ডাটাবেস নির্মাণ করতে
আসুন এখন ডাটাবেস সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা করা যাক
একটি ডাটাবেস এ তথ্য টেবিলের মধ্যে সংগঠিত এবং সংরক্ষিত করা থাকে
তথ্য টেবিলের সারি এবং কলামের মধ্যে ভাগে ভাগে থাকে
এরকম একটি ডাটাবেস রিলেশনাল ডাটাবেস নামেও পরিচিত কারণ সেখানে একটি টেবিলের সাথে অপর টেবিলে একটি কলামের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে
গ্রন্থাগার এর জন্য সহজ ডাটাবেস নিয়ে আলোচনা করুন
একটি গ্রন্থাগার বই এর সংকলন হতে পারে এবং বইগুলি গ্রন্থাগার এর সদস্যদের দেওয়া যেতে পারে
একটি বই এর শিরোনাম লেখক প্রকাশক প্রকাশনার বছর এবং মূল্য থাকতে পারে
এগুলিকে অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্য বলা হয়
একইভাবে একটি গ্রন্থাগার এর সদস্যদের নাম ফোন নম্বর এবং ঠিকানা থাকে এবং গ্রন্থাগার এ শুধুমাত্র সদস্যদেরই বই দেওয়া হয়
এখন দেখা যাক কিভাবে সারি এবং কলামের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যেতে পারে
প্রতিটি বই সম্পর্কিত তথ্য বুকস টেবিলে সংরক্ষিত করা যেতে পারে
বই এর বৈশিষ্ট্যগুলি কলাম হবে যেমন বইয়ের শিরোনাম লেখক প্রকাশক প্রকাশনার বছর এবং মূল্য
প্রতিটি বই আলাদাভাবে সনাক্ত করার জন্য একটি কলাম বুকিড যোগ করুন
এইভাবে আমরা একই শিরোনামের সম্পূর্ণ আলাদা দুটি বই এখানে রাখতে পারি
একইভাবে একটি মেম্বার্স টেবিল এ যেমন নাম এবং ফোন এর কলাম থাকতে পারে
এবং প্রতিটি সদস্যকে আলাদাভাবে সনাক্ত করার জন্য মেম্বেরিড কলাম থাকবে
এছাড়াও আমরা বুকসিশ্যুড নামক তৃতীয় টেবিলে সদস্যদের কোন কোন বই দেওয়া হয়েছে সেই তথ্য রাখতে পারি
এই টেবিলে তথ্য হিসাবে থাকবে সদস্যকে দেওয়া বই সদস্য বই দেওয়ার তারিখ বই ফেরত দেওয়ার তারিখ ফেরত এর আসল তারিখ এবং বইটি দেওয়া হয়েছে কিনা
এই টেবিল গুলির তথ্য সংযুক্ত করার জন্যে আমরা টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি
এখন এটা আমাদের রিলেশনাল ডেটাবেস নিয়ে কাজ করতে সাহায্য করবে
রিলেশনাল ডাটাবেস এর উপর বিস্তারিত জানার জন্যে spokentutorialঅর্গ ওয়েবসাইট এর অন্যান্য টিউটোরিয়ালগুলি দেখুন
ঠিক আছে এখন বেস এ প্রথম একটি ডাটাবেস লাইব্রেরি তৈরী করা যাক
একটি নতুন ডাটাবেস তৈরি করার জন্যে প্রথমে বেস প্রোগ্রাম খুলুন
তারপর উইন্ডোজ এর পর্দার নিচের বাঁদিকে উপস্থিত স্টার্ট মেনুতে ক্লিক করুন তারপর এএলএল প্রোগ্রামস এর উপর তারপর লিব্রিঅফিস সুইতে এবং লিব্রিঅফিস বেস এ ক্লিক করুন
ডাটাবেস উইজার্ড নামক একটি পপ আপ উইন্ডো প্রর্দশিত হচ্ছে
একটি নতুন ডাটাবেস তৈরী করতে নেক্সট বাটন ক্লিক করুন
পরের উইন্ডোতে ফিনিশ বাটন ক্লিক করুন
এটি সেভ এএস উইন্ডো প্রর্দশিত করবে
যেহেতু আমরা একটি গ্রন্থাগারের ডাটাবেস নির্মাণ করছি তাই ফাইল এর নামের টেক্সট বাক্সের মধ্যে লিখুন লাইব্রেরি এবং তারপর সেভ বোতামে ক্লিক করুন
এখন আমরা ডেটাবেস এ আছি
এর পরে তথ্য সংরক্ষণ করার জন্যে টেবিল তৈরি করুন
একটি নতুন টেবিল তৈরির জন্যে বাম দিকের ডাটাবেস তালিকায় টেবলস আইকনের উপর ক্লিক করুন
ডানদিকে টাস্কস তালিকায় ক্রিয়েট টেবল আইএন ডিজাইন ভিউ এ ক্লিক করুন এটি অন্য একটি উইন্ডো প্রর্দশিত করবে
এখানে ফীল্ড নেম বা ক্ষেত্রগুলির নামের মধ্যে প্রথম কলাম হিসাবে বুকিড লিখুন
ট্যাব কি ব্যবহার করে ফিল্ড টাইপ বা ক্ষেত্র প্রকার কলামে যান
যেহেতু বুকিড প্রতিটি বইয়ের জন্য আলাদা হবে তাই ড্রপডাউন তালিকা থেকে ফিল্ড টাইপ বা ক্ষেত্র প্রকার হিসাবে ইন্টিজার নির্বাচন করুন
নীচের বিভাগে ফীল্ড প্রপার্টিস পরিবর্তন করুন
অটোভ্যালিউ কে না থেকে হ্যাঁ তে পরিবর্তন করুন
এই ক্ষেত্রটি এখন প্রতিটি বইকে আলাদাভাবে সনাক্ত করব
অন্য কথায় এই ক্ষেত্রটিকে প্রাইমারি কি বা প্রধান কি বলা হয়
বুকিড ক্ষেত্রের বাঁদিকে হলুদ কি চিহ্নটি লক্ষ্য করুন
চলুন দেখা যাক কিভাবে আমরা ক্ষেত্র নামগুলির জন্য ক্ষেত্র প্রকার বেছে নিতে পারি
ফীল্ড টাইপস বা ক্ষেত্র প্রকার টেক্সট ইন্টিজার নিউমেরিক্যাল ডেসিমাল বা তারিখ হতে পারে
যেসব ক্ষেত্রে সাধারণ তথ্য আছে সেখানে টেক্সট ব্যবহার করুন যেমন নাম শিরোনাম ঠিকানার ক্ষেত্রে
যেসব ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা উপস্থিত থাকতে পারে সেখানে ইন্টিজার নিউমেরিক্যাল ডেসিমাল ব্যবহার করুন
উদাহরণস্বরূপ দাম সম্পর্কিত ক্ষেত্রের জন্যে নিউমেরিক ব্যবহার করুন এবং বছরের জন্যে ইন্টিজার ব্যবহার করুন
আসুন এখন বাকি ক্ষেত্রগুলি তৈরী করা যাক
টাইটেল ক্ষেত্র প্রকার টেক্সট অথর ক্ষেত্র প্রকার টেক্সট পাবলিশড ইয়ার ক্ষেত্র প্রকার ইন্টিজার পাবলিশের ক্ষেত্র প্রকার টেক্সট প্রাইস ক্ষেত্র প্রকার নিউমেরিক লেংথ কে ৫ এবং ডেসিমাল প্লেসেস ২ তে পরিবর্তন করুন
উদাহরণস্বরূপ ফরম্যাট বাটন এ ক্লিক করুন
এটা ফিল্ড ফরম্যাট উইন্ডো প্রর্দশিত করবে
কেটেগরী তালিকা থেকে কারেন্সি এবং ফরম্যাট তালিকা থেকে আইএনআর নির্বাচন করুন
123400 টাকা পছন্দ করুন যেখানে দুই দশমিক স্থান রয়েছে
উল্লেখ্য দুই দশমিক স্থান নিয়ে মোট দৈর্ঘ্য পাঁচ হয়েছে
ওক বাটনের উপর ক্লিক করুন
এখন আমরা সব বুকস টেবিলের জন্য সব কলাম তৈরি করে নিয়েছি
এখন টেবিলটি সেভ করুন
ফাইল মেনুর মধ্যে সেভ আইকন এ ক্লিক করুন
টেবিলের নামের টেক্সট বাক্সের মধ্যে বুকস লিখুন
লক্ষ্য করুন ডাটাবেস লাইব্রেরি যেখানে সংরক্ষিত হয়েছে এটিও ওই একই স্থানে সেভ হয়েছে কারণ টেবিল ওই ডাটাবেসেরই একটি অংশ
এবার ওক বাটনের উপর ক্লিক করুন
পরের টিউটোরিয়ালে আমরা বুকস টেবিলে তথ্য যোগ করব এবং নতুন দুটি টেবিল মেম্বার্স এবং বুকস ইশ্যুড টেবিল বানাবো
আমরা এই টিউটোরিয়ালের শেষে এসে গেছি
সংক্ষেপে আমরা নিম্নলিখিত জিনিসগুলো শিখেছি লিব্রিঅফিস বেস কি
বেস ব্যবহারের জন্যে অবশ্য পূরণীয় শর্ত
আপনি বেস এ কি কি করতে পারেন
রিলেশনাল ডাটাবেস সংক্রান্ত প্রাথমিক ধারণা
একটি নতুন ডাটাবেস তৈরি করা একটি টেবিল তৈরি করা
বেস সংক্রান্ত পরবর্তী টিউটোরিয়াল হল টেবলস এন্ড রিলেশনশিপসহ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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যাবে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
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়